মদনমোহন বাড়িটি সাদা রঙের .

এটি কোচবিহারে অবস্থিত অ্যা এখানে ডাব্লিউ_বি_সি_এস ব্যাংক এবং স্ স্টাফ সিলেকশন রেল পি_এস_সি --

এটা হচ্ছে কোচবিহারের তোর্ষা ব্রিজের রেললাইন .

ট্রাক -টিতে ট্রাক -টি সম্পূর্ণ দেখা যাচ্ছে না সামনটা দেখা যাচ্ছে।

এটি একটি রদ উৎসব। এখানে-এ রথ সবাই রথ টানছে।

দোকানগুলির সামনে রাস্তা এবং সেখানে বোর্ডে দেখা যাচ্ছে একটি মেয়ে পেপসি নিয়ে শুয়ে আছে.

এটি একটি পাহাড়ি এলাকা এবং সেখানে একটি সাদা রঙ্গের বাড়ি দেখা যাচ্ছে উম যেখানে এ_সি রয়েছে.

এটি কোচবিহার রেলস্টেশন দেখা যাচ্ছে এটি ভেতরদিক।

এখানে ন বোর্ডে লেখা আছে নো পার্কিং .

এখানে একটি প্রিন্টার আছে এবং সেই পাশে লেখা আছে সি_এস_সি এবং বসার জন্য একটি টুলও রয়েছে.

ছবিতে দেখে এটি একটি বিল মনে হচ্ছে.

ভিতরে নানা রঙ্গের বেলুন রয়েছে এবং বার্থ ডে সামগ্রী রয়েছে.

সামনের ব্যানারে লেখা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যেটি নাকি কোচবিহারে রয়েছে .

যেখানে অনেকগুলো কিচেনের জিনিস দেখা যাচ্ছে এবং মিনিফ্রিজও দেখা যাচ্ছে.

রুমে কতগুলো মানু- মানুষ রয়েছে এবং একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে.

এটি একটি টোটো শপ যেখানে হয়তো টোটোটি বিক্রি হয়েছে.

রেললাইনের পাশে একটি মানুষ সাইকেল চালিয়ে আসছে.

এবং জুতোর দোকানটির নাম হলো মাইলেজ এবং সেখানে দেখা যাচ্ছে যে সেখানে সেল রয়েছে।

এটি একটি পোস্ট বক্স যেখানে চিঠি রাখা হয়.

একটি দোকান খোলা রয়েছে এবং একটি শাটার বন্ধ করা আছে।

এই দোকানে আমি দেখতে পাচ্ছি যে দুটো ফ্যান রয়েছে সাদা রঙের।

চারপাশে সব অনেক লোকজন রয়েছে.

আমি তে ছবিটিতে দেখতে পাচ্ছি বেড়ার ওপরে একটি ময়ূর দাঁড়িয়ে রয়েছে.

এটি একটি কুচবিহারের সেলুন যেটি নাকি নতুন উদ্বোধন হয়েছে.

যেখানে উম দেখতে পাচ্ছি উম সবুজ ও সাদা বেলুন দিয়ে সাজানো .

টেজে দুটো সোফাও রয়েছে সাদা রঙের .

এখানে এক মন্ডপ সজ্জা সাজানো হয়েছে এবং চারপাশে প্যান্ডেল দিয়ে ঘেরা রয়েছে.

অনেক চেয়ার পাতা রয়েছে.

মনে হচ্ছে এটি কোনো কোচবিহারের উম গাড়ি রিপেয়ারিং এর দোকান যেখানে লেখ খুঁটিতে লেখা আছে ভেডল ।

উপরে একটি বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে এবং এই রেস্টুরেন্টটির উপরে কাচ দিয়ে দেওয়া আছে.

এখানে দেখা যাচ্ছে এটি একটি বইয়ের দোকান.